বেশ কিছু গাছ রয়েছে যেগুলো সাদা ও লাল রং করা রয়েছে এখানে বেশকিছু লোক ও এখানে ঘুরতে এসেছে এবং ঘুরে বেড়াছে।

এবং ভেতরটি গোলাপি রং করা। বাইরে একটি চার চাকা দাঁড়িয়ে রয়েছে এবং পাশে একটি বাইক ও সাইকেল রয়েছে। এখানে লেখা রয়েছে শাসকের কার্যালয়।

একটা সাদা রঙের বড় বাড়ি দেখতে পাচ্ছি যার সামনে একটি ছোট্ট নারকেল গাছ লাগানো রয়েছে এবং সামনে টেবিল ও একটা লাল রংয়ের চেয়ার রয়েছে । এবং তারই সামনে রয়েছে একটা বড় ছাতা লাগানো ।

বেশ কিছু পুরনো ভাস্কর্যের চিত্র বর্ণনা করা রয়ে--

ইটের রাস্তা এবং চারিপাশে রয়েছে। কিছু শুকনো গাছের ডালপালা পড়ে। বেশ কিছু কা বাড়ি দেখা যাচ্ছে। একটি ছেলে সাইকেলে করে আসছে এবং দূরে একটি প্রাণী দেখতে পাচ্ছি।

একটি গাড়ির কিছুটা অংশ দেখা যাচ্ছে। এই ছবিটি কিছুটা সাদা কালো ও কিছুটা রঙিন রয়েছে।

এখানে আমি একটা পার্ক দেখতে পাচ্ছি যেখানে বেশ কিছু লোক বাচ্চা বুড়ো সবাই এখানে ঘুরছে।

দেখে মনে হচ্ছে এখানে ছেলেদের জামা কাপড় তৈরি করা হয় এখানে বে-শ কিছু জামা কাপড়ের পিস রাখা রয়েছে নানারকম ধরনের নানা রকম কালারের ।

পাহাড় দিয়ে দেখতে গেলে দেখতে পাব যে অনেকগুলি গাছপালা রয়েছে এবং কিছু বাড়িঘরও দেখতে পাচ্ছি।